এইটা হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠানের বাড়ি। এই যে বিল্ডিং টা লাইটিং গুলো করেছে খুব সুন্দর ভীষণ সুন্দর লাগছে। আশা করি আমাদের এদিকে নেই। আ আশা করি যে জাগাতে আছে সে জাগাতে জায়গাটা খুব সুন্দর জায়গা।

সামনে ফুল কোন ফুল কোন সাজিয়েছে বেলুনগুলো সাজিয়েছে। খুব ভালো লাগছে আমাদের ।

খুব ভালো লাগছে। আসা করি আমাদের এই দিকে এরকম আছে। এরকম নেই সুন্দরত্ব।

খুব ভালো লাগছে। আর ওখানে একটা একটা ডম্বুজ আছে ডম্বুজটা খুব ভালো লাগতি চারদিকে। কোন খুব ভালো।